এখানে অনেকগুলো ছাত্র এবং ছাত্রী রয়েছে।

এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়।

ভিতরে একটি বিল্ডিং রয়েছে বিল্ডিংটি হলুদ রঙের।

অফিসটির ভিতরে মানুষগুলো কোনো এক কারনে চলে গেছে।

রুমের ভিতরে একটি বিছনা রয়েছে বিছানার উপরে একটি পার্টি রয়েছে।

চার্জ দেওয়ার জন্য কর্ড রয়েছে একটি বোতল রয়েছে একটি টেবিল রয়েছে।

একটি সিটের ওপর একটি ক্যারিব্যাগ রয়েছে।

এটি একটি জামাকাপড়ের দোকান এখানে জামা থেকে শুরু করে শার্ট প্যান্ট শাড়ি লুঙ্গি সমস্ত কিছু পাওয়া যায়।

এখানে কান্তা গার্মেন্টের নিচে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে ব্রাঞ্চ আছে ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চ এখানে রয়েছে।

এটি একটি গেট গেটটিকে খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে গেটের--

গেটের সামনে সবুজ রঙের গাছ রয়েছে।

সুন্দরভাবে কোচিং সেন্টারটিকে তৈরি করেছেন মাস্টার ।

এগুলোকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বাস একটি রাখা রয়েছে বাসটি সাদা রঙের।

এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়।

একটি মাস্টার রয়েছে অনেকগুলো ছাত্রছাত্রী রয়েছে একটি সাদা ব্লাকবোর্ড একটি কালো ব্লাকবোর্ড রয়েছে অনেকগুলো লাল চেয়ার রয়েছে।

এখানে যীশু খ্রীষ্টকে আটকানো রয়েছে।

ইস্কুলে অনেকগুলো গেট অনেকগুলো দরজা অনেকগুলো জালানা রয়েছে।

এটাকে নির্মাণ করে একটা সুন্দর বিল্ডিং তৈরি করবে।

স্টিল মেডিসিনের দোকান অনেকগুলোই জিনিস এখানে দেখা যাচ্ছে।

সূর্যটি খুব সুন্দরভাবে আলো দিচ্ছে।

এ মহলের ভিতরে অনেকজন লোক দেখা যাচ্ছে।